এবং সেখানে পাশে কিছু নীলকন্ঠ ফুল মালা রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে কিছু জবা ফুলের মালা রয়েছে এবং সাইডে কিছু জুঁই ফুলের মালা রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একটি রথের গাড়ি এবং রথ গাড়িটি খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং দুপাশে --